পাশে দেখতে পাচ্ছেন সাদা কালারের একটা বাস আর উম যাত্রীগণ আসছে।

আ নিচে অনেকগুলি মানুষ জড়ো দাঁড়া করানো আ।

সন্দেশ এগুলি পাওয়া যায় দোকানটার তো সম্ভবত মহিলা।

দেখতে পাচ্ছেন এগুলি পরিবেশ যদি এইভাবে নোংরা বিচ্ছিন্ন থাকে তাহলে তো হবে না।

বড়ো বড়ো সুপারি গাছ আপনারা দেখতে পাচ্ছেন সুপারি গাছের মতোই একচুয়ালি সুপারির আরেকটা জাত।

একটা পার্কের ছবি।

এখানে মানুষজন ঘুরতে যায়।

চারিদিকে জল দেখছেন আপনারা দুই বন্ধু আ নৌকার উপর উঠে ছবি তুলছে আর পিছনে দেখছেন দুটো নৌকো দিয়ে মানুষরা মাছও ধরছে।

এটা হচ্ছে একটি ব্যাঙ্ক ।

এই রেস্টুরেন্টটা এত একটা বড় নয় ছোট একটা রেস্টুরেন্ট দেখতে পারছেন আপনারা।

উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মানে ব্যানার লাগানো আছে।

চেয়ারগুলি আপনারা দেখে বুঝছেন যে বাঁশ বেত দিয়ে তৈরি চেয়ার।

সামনে দেখতে পারছেন আপনারা কিছু লিপস্টিক -ও পড়ে আছে।

এটা হচ্ছে একটা দুকান ।

সুন্দর দ-দয়াল হার্ডওয়ারটা হলুদ কালারের লেখা।

ফোন নাম্বারটা আমি বলছি না কারণ এটা একটা প্রাইভেসি ।

তুলিগুলি নেওয়া তো নিষিদ্ধ কিন্তু কে তুলি গুলি দিয়েছে এটা তো জানি না।

একটা যা মগ একটা চাকমা এসব দেখতে পাচ্ছেন আপনার--

একটা ঠাকুরের ফটো লাগানো আছে সেটা হচ্ছে গণেশ ঠাকুর।